এটি একটি অনুষ্ঠান বাড়ি সামনে দুজন বসে গার্ড দিচ্ছে দুজন রক্ষিক বসে পাশে একজন চেয়ার নিয়ে বসে আছে উপরে একটি ল্যাম্পপোস্টে আলো জ্বলছে।

এটি একটি বন্ধন ব্যাংক সামনে রাস্তয় লোক যাতায়াত করছে।

এবং দূরদূরান্তে অনেক চাষের ক্ষেত দেখা যাচ্ছে ।

এটি একটি সুন্দর লাল দিয়ে এবং সাদা দিয়ে ফুল ফুলটির পেছনে গাছ দেখা যাচ্ছে এবং --

রজনীগন্ধার মালা আছে গোলাপ দেওয়া তাতে ।